এখানে মার্ভেল লাগানো একটি রাস্তা-আ দেখা যাচ্ছে। টাইলস বসানো আছে পাথরের।

সামনে একটি ঠাকুরের মূর্তি রাখা রয়েছে ফটো একটি ঘড়ি দেখা যাচ্ছে।

নীচে গ্রিল দিয়ে একটি জানলা দেখা যাচ্ছে। সামনে বোর্ড রাখা আছে এবং পিচের একটা রাস্তা দেখা যাচ্ছে।

এইখানে একটি সাদা রঙের বাড়ি দেখা যাচ্ছে সাদা পেইন্ট করা নীল রং এর জানলা ও নীল রঙের গেট দু সাইড - এ যা- গাছ লাগানো রয়েছে--

দু একটি গাছ দেখা যাচ্ছে বেশ বড়ো বড়ো ছোট ছোট কিছু ফুলের গাছ দেখা যাচ্ছে আর এখানে মাটি আর ছোট ছোট ঘাস দেখা যাচ্ছে।

সামনে একটা নীল রং এর ড্রাম রাখা আছে। সামনে একটা জুতো খোলা রয়েছে বাইরে। বাইরে একটা ছোট টুল রাখা রয়েছে। আর একটা বাইক দাঁড়িয়ে আছে।

পারে একটি দুটো নৌকা দাঁড়িয়ে রয়েছে একজন গোলাপি কালার - এর শার্ট পরে নৌকোটাকে ধরে দাঁড়িয়ে আছেন ।

এখানে একটি ওয়াটার পার্ক দেখা যাচ্ছে ওয়াটার পার্ক -এর জলটি আকাশি কালার -এর দেখা যাচ্ছে।

এখানে একটি বড়ো চার্চে দেখা যাচ্ছে চার্চে টি বেশ সুন্দর লাইট করে ডিসাইন করে সাজানো হয়েছে নানান রকম লাইটিং করা আছে।

বিল্ডিং গুলো সাদা ও ব্লু কালার -এর মধ্যে পেইন্ট করা উপরে নীল রং এর আকাশ দেখা যাচ্ছে।

উপরে একটি কালো রং এর পাখা দেখা যাচ্ছে কাছ দিয়া দুপাশে দুটি জানলা দেখা যাচ্ছে।